তাছাড়া এখানে হসপিটাল যেমন নরমাল হসপিটাল কাজ করে তেমন এখানে হসপিটাল -এ সব রোগীকে চিকিৎসা করা রোগীকে সুস্থ করে তোলা সবকিছুই এখানে মেনটেইন করা হয়। আর খুবই ভালো একটা এখানে হা --

আমরা দেখতে পাচ্ছি আহ এটা হচ্ছে একটা অনেক কমার্স -এর টিউশন যেটা লেখা আছে ওয়েস্ট ভারজিনা ডিপার্টমেন্ট অফ কমার্স । এখানে কমার্স -এর সব রকমের আ ও ব কার্যকলাপ এখানে কাজবাজ শেখানো হয়ে থাকে পড়াশুনা শেখানো হয়। তারজন্য ওরা একটা ক্যাম্প করেছে এখানে বাচ্ছাদের বোঝানোর জন্য যে আসলে এই জিনিসটা কি।

প্রত্যেকটা বিষয়ে তারা এখানে কথোপকথন কর--

আর এখানে যে বোট -এর যে রাইড গুলো হয়। বোট -এর রাইড গুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যে এখানে বোট -এ করে আমরা সব জায়গায় ঘুরতে পারবো। এটার জন্য হয়তো কিছু টাকা দিতে হয় কিন্তু বাট খুবই আনন্দ পাই বোট -এ করে ঘুরতে আমরা সবাই।

যে দিনের বেলা রাতের বেলা বাচ্চারা পড়াশোনা করতে পারে কলেজ করতে পারে আর খুবই সুবিধা এগুলো।

আহ জায়গাটা খুবই মানে নামকরা একটা জায়গা হয়ে দাঁড়িয়ে গেছে জায়গাটা দেখতে খুবই ভালো। আর এরকম জি.এস.টি. ভবন আছে এখানে খুবই ভালো এক --

খুবই উপকারী এইরকম ধরনের জিম অনেক জায়গাই আছে খুবই ভালো ।

আর এগুলোকে দেখে পুরো পুরনো পাথরের মনে হচ্ছে। আর এগুলো খুবই ভালো হয়েছে দেখে নর্থ চব্বিশ পরগনায় এরকম আছে এগুলো খুব ভাল। আর দেখতেও খুবই ভালো।